আমি যদি মানে অনেক মানে গুলায় যাই হ্যাঁ আমাদের এইযে কাহিনীগুলো আছে নাহ মাথায় গুলায় যায় তাই জন্য বলতে হয় আর কি একসাথে Mixed একটু কম বেশি হতে পারে সমস্যা নাই তো যাই হোক এখন এইযে আমাদের নবীরা এসেছিলেন আহ আপনার ধর্ম প্রচারের জন্য উম এই বিষয়টাতে পরে যাই তো আহ আমরা যতটুকু জানি প্রথমেই আদম আলাহিসাল্লাম এবং হাওয়া আলাহিসাল্লামের মাধ্যমে আহ মানব জাতীর মধ্যে জিব্রায়িল আলাহিসাল্লাম বলে দেন যে কিভাবে ধর্ম পালন করতে হয় আমরা জানি আমাদের ধর্ম মতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য তাইনা শুধুমাত্র তার ইবাদতের জন্য, এখন তার ইবাদত করার পর বাকি সময় আমাদেরকে দুনিয়ার জীবনে কিভাবে চলতে ফিরতে হবে

হ্যাঁ কতটুকু করতে হবে সেটাও বলে দিয়েছেন আল্লাহ তাআলা এবং আহ যেগুলো কোরআন মাজীদে বলা হয়েছে বাকি কথাগুলো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 আহ শিক্ষা দিয়ে দিয়েছেন তো এই হচ্ছে মূল বিষয়টা এখন এটা তো হচ্ছে আমাদের ধর্ম মতে উম এইরকম ঠিক অন্যান্য ধর্মগুলোরও আহ আছে । তো আমরা যেমন আল্লাহ তাআলা কে মানি এই রকম উম এক এক ধর্মের ক্ষেত্রে তারা সৃষ্টিকর্তা বল বলে একেক জনকে মানে যেমন আমরা যদি সনাতন ধর্মের কথা বলি তাদের তো মনে হয় আহ অনেক তারা বিভিন্ন পুতুল পূজো বা মূর্তি পূজো করে তারা।

সরাসরি মূর্তি পূজার কথা কোথাও বলা আছে কিনা আমার জানা নেই, আহ তবে এতটুক বুঝি যে সব ধর্মই চায় হচ্ছে শান্তি।

হ্যাঁ তো তুমি একটা কথা যে খ্রিষ্টানদের যে তার কিন্তু আহ কাকে মানে যে যারা খ্রিষ্টান

ঈসা আলাহিসাল্লামকে মনে করেন যে আল্লাহর পুত্র

কিন্তু এইটা কিন্তু একদম ই ঠিক নাহ তাইনা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

কিভাবে দুধসাগর জলপ্রপাত পৌছাবেন? আপনি যদি ট্রেনে দুধসাগর ভ্রমণ করেন। সকলের ট্রেনে গোয়ায় মাদগাঁও থেকে কুলামে যাওয়া, বিকল্প ভাবে castle rock station একটি ট্রেন নিন এবং দুধসাগর জলপ্রপাতের কাছে tunnel য়ে নেমে যান।

আপনি ঝর্ণা গুলিতে মনোরম আবহাওয়া এবং অন্ধকার জল পাবেন। july থেকে september পর্যন্ত বর্ষার মাঝ গুলিতে প্রচন্ড, তবুও দুর্দান্ত জল প্রবাহ দেখা যায়। ভৌগলিক বিবরণ। তিনটি প্রবাহিত চার স্তর যুক্ত জলপ্রপাতই ছশো মিটার উচ্চতার সাথে ভারতের পঞ্চম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 এক একটি দুধের সাদা জলপ্রপাত এ প্রথম দর্শন এমন কি সব চেয়ে আশ্চর্য

শুধু মাত্র উৎসাহী এবং উৎসাহী ইকো tourist রা আপনার সঙ্গী হবে। অন্য সময় স্থানীয় গ্রামবাসীরা তাদের বুদ্ধিমত্তা এবং উত্সুকতা নিয়ে আপনাকে মুগ্ধ করবে। প্রায়শই নয় ভারতের ম্যাকক আপনার সাথে। Raiway track ই এই মহিমা প্রশংসা করার জন্য উপযুক্ত জায়গা। এবং বিশ্বটি দর্শনীয় কারণ প্রচন্ড জলের দ্বারা। সৃষ্ট বাস্প আশ্চর্য জনক জলপ্রপাত দেখার জন্য মেঘের নিচের চিত্র তৈরি করে। Track থেকে একশো মিটার নীচে আপনি দুর্দান্ত ভগবান মহাবীর বন্য প্রাণী অভয়ারণ্যের দুশো মিটার পতন এবং সবুজ হ্রদের নীচে দেখতে পারেন। ঝর্ণার গোড়ায় জলের ফ্যানা এটিকে একটি ইথারীয়াল আভা দেয়। করে এবং দুর্দান্ত picnic spot যেখানে আপনি সাঁতার কাটতে পারেন এবং আপনার পরিবার এবং বন্ধুদের সাথে একটি মজার দিন কাটাতে পারেন। মিক এবং কিংবদন্তী। কিংবদন্তি আছে যে একজন সুন্দরী রাজকন্যা ছিলেন যিনি তার বাস ভবনের কাছে একটি রদে স্নান করতে পছন্দ করতেন।

স্নান করার সময় দেখলো এক সুদর্শন রাজপুত্র তাকে দূর থেকে দেখছে। রদের স্বচ্ছ জল থেকে তার দৃষ্টিভঙ্গী আটকনোর জন্য তিনি অবিলম্বে দুধটি ফেলে জলে ফেলে দিলেন।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 দুধসাগর জলপ্রপাতের কাছে যাওয়ার সেরা জায়গা। এখানে দুধ সাগর জলপ্রপাতের কাছাকাছি দেখার জন্য সবচেয়ে জনপ্রিয় স্থান গুলির একটি তালিকা রয়েছে, যা আপনার ভ্রমণ পথে অন্তর্ভুক্ত করা উচিত। নিচে scroll করতে থাকুন এবং তাদের সম্পর্কে আরও জানতে বরাবর পড়ুন। টোম্বালী সুরালা মন্দির মহাদেব মন্দির নামে পরিচিত। টোম্বালী সুরেলা মন্দির বারো শতকে নির্মিত হয়েছিল, মহাদেব মন্দির সব প্রাকৃতিক প্রমীদের আহ প্রেমিদের জন্য দূরসর্গ জলপ্রপাতের কাছে দেখার জন্য সব চেয়ে সুন্দর স্থান গুলির মধ্যে একটি কদম্ব শৈলীতে নির্মিত এই চমৎকার মন্দিরটি একটি বিশিষ্ট মন্দির যা সারা বছর প্রচুর সংখ্যক হিন্দুতীর্থ যাত্রীদের আকর্ষণ করে। এবং মহা শিবরাত্রিতে বিস্মিত হতে পারেন। আপনি এই জ্ঞান উৎযাপন যোগ দিতে পারেন দুধসাগর railway station সহজেই একই জায়গায় যাওয়া যায়। ভগবান বন্যপ্রানী অভয়ারণ্যে ভগবান মহাবীর অভয়ারণ্য এবং মলিন। জাতীয় উদ্যান গোয়ায় তালুকে অবস্থিত আপনি যদি বন্যপ্রাণীদের সাথে দেখা করতে প্রস্তুত হন তবে এটি আপনার জন্য সঠিক জায়গা। আপনি জলপ্রপাত থেকে গাড়িতে সতেরো মিনিটের মধ্যে এই বন্যভুমি অভয়ারণ্যে পৌঁছাতে পারেন। আপনি যদি hiking করতে আগ্রহী হন তবে আপনি এই মন্দিরে আপনার পথ হেঁটে এবং এক ঘন্টার মধ্যে পৌঁছাতে পারেন। আপনি আহ হরিণ বন্য শুকর bengal tiger এবং বন্য কুকুরের মতো স্তন্যপায়ী প্রাণী দেখতে পাওয়া যায়। এছাড়া আপনি এখানে পান্না ঘুঘু, great indian hornbill, bluebird, golden oriole মতো বিভিন্ন প্রাণবন্ত পাখির প্রজাতি দেখতে

দুধসাগর জলপ্রপাতের করণীয়।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 Castle rock track, track টি চোদ্দো কিলোমিটার দীর্ঘ এবং সাধারণত প্রায়

দুর্শকর জলপ্রপাত cover হলো এটি বারো কিলোমিটার দীর্ঘ ট্রেন যা আপনাকে cover করতে প্রায় চার ঘণ্টা সময় লাগে এবং আপনি যদি আপনার camera য় চারপাশের সুন্দর্য capture করতে বেশ কয়েকটি strip stock নেন এটি পাঁচ ঘণ্টা সময় নেয়। Track এর জন্য আপনি যে গুলি গ্রহণ করেন তা পিচ্ছিল তাই সেগুলো নেওয়ার সময় আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, যদিও মরুভূমির মাঝখানে এই মাটির lane বন্ধুদের সঙ্গে আপনার নিখুঁত picnic spot হতে পারে। camping দুধ সাগরের প্রান্তরের মাঝখানে লুকানো একটি adventure camp castle rock adventure camp বাঙ্গার বেস শান্তিপূর্ণ পরিবেশ অস্বত্বিহীন internet সংযোগ সহ নির্মল খেলার মাঠ এবং বিভিন্ন tracking অভিযান। এই শিবির সংজ্ঞায়িত করুন সমস্ত একপাশে আপনি যদি ভারতের সত্যি একটি অবৃত গন্তব্য খুঁজছেন তবে এটি আপনার শিকারের জায়গা হতে পারে, আপনি এখানে প্রতি রাতে একশো পঞ্চাশ টাকা আপনার রাত কাটাতে পারেন। খাবার এবং অন্যান্য সুযোগ সুবিধা অতিরিক্ত খরচ যোগ করতে পারে তবে নিশ্চিত থাকুন এটি

দুধসাগর জলপ্রপাত বিখ্যাত কেন? এই দুর্দান্ত জলপ্রপাতটি তার মন্ত্রমুগ্ধ সৌন্দর্যের জন্য বিখ্যাত এবং পাহাড়ের উৎস এবং খাড়া দিক থেকে প্রবাহিত সাদা জল এটিকে স্বপ্নের মতো জায়গা করে তোলে, এই জায়গাটি প্রকৃতি প্রেমী এবং photographer দের জন্য আদর্শ দুধসাগর জলপ্রপাত দেখার সেরা সময় কোনটি?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 উপস্থাপন করে যাই হোক আপনি যদি এই জলপ্রপাতের আসল সৌন্দর্য capture করতে চান তবে বর্ষা মৌসুমীর ঠিক পরে আপনার ভ্রমণের পরিকল্পনা রকুন। দুধসাগরে জলপ্রপাত ভ্রমণের পরিকল্পনা করার জন্য november এবং december আদর্শ মাস। আমরা কি দুধসাগর জলপ্রপাতে picnic করতে যেতে পারি? হ্যাঁ আপনি অবশ্যই দুধ সাগর জলপ্রপাতের জন্য picnic এর পরিকল্পনা করতে পারেন। বর্ষাকালে জলের প্রবাহ বৃদ্ধি পায় এবং বর্ষা মৌসুমে ভ্রমণের পরিকল্পনা করার আগে আবহাওয়া পূর্ববাস পরীক্ষা করার পরামর্শ দাওয়া হয়। দুধসাগর জলপ্রপাত পরিদর্শন করা কি নিরাপদ? হ্যাঁ দুধসাগর জলপ্রপাত পরিদর্শন করা কি নিরাপদ। আপনি যদি বর্ষাকালে আপনার ভ্রমণের পরিকল্পনা পাবেন তবে পরিদর্শনের পরিকল্পনার আগে আবহাওয়ার পূর্বাসটা দেখুন।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 গোয়ার সব চেয়ে বিখ্যাত জলপ্রপাত দুধসাগর মানে দুধের সাগর। এবং এর নাম একটি পৌরাণিক কাহিনী থেকে। এটি একটি সুন্দরী রাজকুমারীর প্রিয় জায়গা ছিল, যিনি প্রতিদিন মন্ডবি নদীর কাছে একটি রদে স্নান করতেন।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 সেই মুহূর্তে তিনি তার সামনে একটি সাদা virtual পর্দা তৈরি করতে সোনার জগ থেকে দুধ ঢেলে রদের স্ফটিক স্বচ্ছ জলের view অবরুদ্ধ করে পৌরাণিক কাহিনী অনুসারে রাজকুমারীর গুণাবলী সম্মানে দুধ এখন পাহাড় ঢালে পরে। কিভাবে গোয়ার দুধসাগর জলপ্রপাতে পৌছাবেন? দুধসাগর জলপ্রপাতটি গোয়ার ভগবান মহাবীর বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে পশ্চিমঘাটে অবস্থিত। দুধসাগর ভ্রমণ আপনাকে অভায়রণ্য বনের প্রাকৃতিক বিস্ময়ে সাক্ষী হতে হবে। অভয়ারণ্যেটি অনেক, পশু পাখির অবস্থান হয় বন্য কুকুর bengal tiger ধুসর মাথার ময়না, দাগযুক্ত হরিণ, ভাল্লুক, চিতাবাঘ, বাইসন বিভিন্ন প্রজাতির প্রজাপতি সহ line butterfly মর্মন লেজ যুক্ত কয়েকটি নাম এই জলপ্রপাত।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 দুধসাগর জলপ্রপাত ভ্রমণ। সেরা tracking বা গন্তব্য হিসাবে পরিচিত দুধসাগর জলপ্রপাত adventure প্রেমীদের কাছে প্রান্তর। এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার সুযোগ দেয়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

দুধসাগর জলপ্রপাতে সাঁতার কাটা। আপনি জলপ্রপাত দ্বারা গঠিত প্রাকৃতিক pool এ সাঁতার উপভোগ করতে পারেন। এই প্রাকৃতিক ভাবে গঠিত pool এ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 Castle rock track যারা প্রাকৃতিক সুন্দর্য খুব কাছ থেকে উপলব্ধি করতে চান তারা এই ভ্রমণ উপভোগ করতে পারেন।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 যার সাথে আপনি একই সময় আপনার, আপনি আপনার পথে কিছু রোমাঞ্চ উপভোগ করতে পারেন। মনোরম সুন্দর্য হলো প্রধান আকর্ষণ কারন trek আপনাকে অনেক প্রাকৃতিক নিদর্শনের দিকে নিয়ে যাবে। এছাড়াও আপনি track য়ে বিভিন্ন tunnel দেখতে পাবেন এর rail crossing দিয়ে যেতে হবে। দুধসাগর জলপ্রপাত তাম্বরী শুরলা মন্দিরের কাছে দেখার জায়গা।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

শুরলা মন্দিরটি কদম্ব যাদম রাজ বংশের এক মাত্র বিদ্যমান নির্মান,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

চারিদিকে শক্তিশালী under current এবং পিচ্ছিল ছাচে আচ্ছাদিত পাথর। এছাড়াও উপত্যকাটি সত্যিই একটি শয়তানের উপত্যকার অনুভূতি দেয়। বনের দুর্দান্ত পেঁচা গুলির মধ্যে প্রবাহিত devil canyon adventure প্রেমীদের জন্য একটি নিখুঁত hiking গন্তব্য। মোল্লেম জাতীয় উদ্যান। উৎসর্গ জলপ্রপাতের কাছে আর একটি আকর্ষণ হলো মুল্লেম জাতীয় উদ্যান পূর্বে এই খেলার অভয়ারণ্য ছিল মুল্লেম জাতীয়উদ্দানকে উনিশশো উনসত্তর সালে একটি অভয়ারণ্য ঘোষণা করা হয়েছিল। আপনার দুধসাগরে শরৎ ভ্রমণের আগে আকর্ষণীয়। স্মরণীয় কিছু তৈরী করার জন্য এটি একটি দুর্দান্ত জায়গা। পার্কটি কিংকবরা, মালাবার পীঠ ভাইপার, পুছ নাকযুক্ত পিট ভাইপার এবং ভারতীয় রক পাইথন সহ বিভিন্ন প্রজাপতি সাপের আবাসস্থল। এখানে এছাড়াও আপনি golden oriole, fairy blue bird, three code kingfisher, ogal tale, great indian hornbill এর মতোবিভিন্ন ধরণের পাখি দেখতে পারেন। মশলা বাগান ভ্রমণ।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 কিছু তাজা মশলা দিয়ে তৈরি খাটি খাবার অবশ্যই আপনাকে একটি অবিষ্মরণীয় অভিজ্ঞতা দেবে। তুমি এখানে হাতিতে চড়ো। আপনিও উপভোগ করতে পারেন। hello আমিনুল ভাই এইতো ভালো, তোমার কি অবস্থা? এইতো ভালো আছি। অনেক দিন পরে আপনার সাথে কথা হচ্ছে। বা কীভাবে আপনার সময় যাচ্ছে মোটামুটি?

আমারও ভাই একই অবস্থা আমারও তো মেয়ের বয়স এইতো ছয় মাস হতে গেলো, কালকে ছয় মাস হবে। তো সব মিলিয়ে মোটামুটি family র দিক থেকে ভালো আছি। আর আপনার, আপনার কী অবস্থা? আপনার family বাসা, গ্রাম সবাই ভালো আছে। মোটামুটি চলছে আর কি। আহ university কেমন চলছে আপনার? college যেখানে আপনি আছেন। ঘন ঘন যাওয়া লাগে না পনেরো দিনে একদিন যাই এই আর কি। তার মানে বাসা থেকে আপনার remote কাজ করতেছেন। এখানে মোটামুটি বাসা থেকেই কাজ করি পনেরো দিন। যাই তিন চার ঘন্টার জন্যে যেতে আসতে তো মনে করো আহ প্রায় সাত আট ঘন্টা লাগে শুধু যাইতে আসতে। আর ওখানে থাকা যায় দুই তিন ঘন্টা। সকাল ছয় টার সময় উঠি। পথটা কি? মানে কি ভাবে যাওয়া হয়? Direct কোনো গাড়ি নাকি university র গাড়ি নাকি কোনো tram বা অন্য কোনো bus টাস কি ভাবে যান? এখান থেকে সাধারণত প্রথমে আমরা আহ আমি যাচ্ছি ট্রেনে যাই। এখান থেকে ট্রেন থেকে লন্ডনে যাওয়া হয় লন্ডন থেকে ঐখান থেকে আবার Subway আছে Metro বলে যেটা Subway যেটা metro ওখান থেকে সাধারণত bus ওখান থেকে আবার বাসে যাওয়ার আগে আধা ঘন্টা। যাওয়ার পরে বাস এ উঠে এখান থাকে বের হইতে দুই ঘন্টার মতো লাগে oxford এ যাইতে। তার মানে অনেক লম্বা সময়। হ্যাঁ আট ঘন্টা, বললাম না প্রায় আট ঘন্টার মতো লাগে। ও, ভাইয়া আরেকটা সুখবর তো আমাদের আমাদের দেশে তো metro rail চালু হয়ে গেছে। তুমি metro rail এতে উঠেছ নাকি? কে আমি এখনো উঠিনি। একদিন সুযোগ হয়েছিল যাওয়ার পরে সেই যাওয়া টা cancel হয়েছিল এই জন্য আর যাওয়া হয় নাই। ভাবছি যাবো

হয়তো ওখান থেকে আসতে দশ মিনিট time লাগে। কিন্তু ট্রেনের ticket পাইতে দুই ঘন্টা time লাগে। হ্যা এটাই বলছে দশ মিনিট লাগতিছে, কিন্তু তার যে দুই ঘন্টা ticket কাটতে যে সময় লাগছে এটা কেও বিবেচনা করতেছে না। তবে আশা করতেছি যে সামনে হচ্ছে ইয়া আহ ওই দিকে বাসা টাসা বা ঐদিকে মানুষজন যখন ভীড় হবে এখন তো সবাই। আহ just ঘোরার purpose এ যাচ্ছে। কাজের purpose যখন আসবে তখন এটা সমতায় চলে আসবে।

হা এ কাওরান বাজার পর্যন্ত দিতো তাও অনেকটা হয়ে যেত উত্তরা বা এই মিরপুরে এদিকে লোক দাঁড়াতে office করে না আর কি

আর মাঝে এখন তো হচ্ছে, বিকেল পর্যন্ত মনে হয়। যে ট্রেন metro rail ছাড়ছে কিন্তু বিকেলে আর হচ্ছে লোকজন পাচ্ছে না ঘুরতে যায় এখন এখানে তো ঘুরতে যায় ঘুরতে যায় শুক্র, শনিবার খুব busy থাকে। তাছাড়া ঐদিন ঘুরতে যায় কম আর হচ্ছে যেহেতু আপনি উম লন্ডনে কত বছর আছেন?

পাঁচ বছর এই long time এ আপনার কি মনে হয় যে বাংলাদেশের বাইরে থেকে? যারা আপনার মতো ওই student বা ছাত্র তারা কি দেশের বাইরে পাড়ি জমাবে নাকি আবার দেশে ফিরে আসবে বলে মনে হয়? আপনার এই অভিজ্ঞতা থেকে পাঁচ বছরে এবং আপনার যতটুকু জানছি যে আপনি তো বাংলাদেশে ও আহ কয়েকটা জায়গায় job ও করেছেন। একটা university তেও job করেছেন। এখন এটা নির্ভর করে একেক জনের perspective একেক জনের ওপরে কি ভাবে হবে? আবার অনেক সময় বাহিরের থেকে দেখলে তো আমরা সংবাদ পত্রে follow করি। সংবাদ পত্রে সাধারণত দেখা হয় যে সব কিছু সব সময় negatively সংবাদ আর কি। যে এই সমস্যা এই সমস্যা ভালো সংবাদ তো পাওয়া যায়ই না সব সময় মনে হয় যেন দেশ মনে হয় আহ শেষ। না হ্যাঁ, তবে গত দিন কিন্তু আমি ঔ digital মেলায় গেছিলাম। সেখানে বাংলাদেশের হচ্ছে আপনার বিভিন্ন আধুনিক বাংলাদেশ বা digital বাংলাদেশের জন্যে। প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার জন্যে সরকার কাজ ও করে যাচ্ছে। তবে সুবিধা অসবিধা সবই থাকবে infrastructure তো ওই ভাবে আর কি আসবে না। আপনি যে সমস্ত। আহ PhD করতেছেন এবং যে সমস্ত বিষয় নিয়ে আপনি ওখানে সুযোগ সুবিধা পাচ্ছেন। ওই রকম সুযোগ সুবিধা যদি আমাদের দেশেও সম্ভব হতো। তা হলে তো আপনাদের মতো অনেকেই বাহিরে পাড়ি জমাতো না। হ্যা এটা একটা কথা আমাদের দেশে তো। বাহিরের দেশে সবাই আসার পরে একটা জিনিস ভাবে যে সব কিছু সহজ হবে, জীবনটা সহজভাবে যায় কিন্তু আহ সব কিছু মনে হয় যেন সব কিছু Systematic ভাবে চলে শুধু একটা সমস্যা থাকে যে হচ্ছে family বাসা পরিবার ছাড়া থাকা এটা একটা বড় সমস্যা। অনেকে আবার এই বাচ্চা কাচ্চা, বাচ্চা বাচ্চার ভবিষ্যৎ ভেবে অনেকে ভাবে যে হচ্ছে বিদেশে থেকে যাই বাচ্চার ভবিষ্যৎ টা ভালো হবে। আবার অনেকেই ভাবে যে অনেকের কাছে একেবারে মনে করো। ঝামেলা মনে হয় যে থাক আর কত? জীবনটা তো ছোট। কিন্তু সব মিলিয়ে যেটা দেখা যায়, বেশির ভাগের ক্ষেত্রে আহ খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এবং তাদের বেশির ভাগই দেখা যায় যে আহ বাংলাদেশে তাদের যে demand বা তারা যে ধরণের job আহ আশা করে অথবা যে ধরণের facility lab facility দেওয়া দরকার। সেই infrastructure এখনো পর্যন্ত মনে হয় বাংলাদেশে তৈরী হয় নাই যার ফলে মনে হয় সবাই এই ভাবে পাড়ি জমাচ্ছে। হ্যাঁ, এটা একটা বেপার কারণ সবাই একটা আহ security চায়। আর আমাদের এখন তো হচ্ছে sceurity অত ভালো হয়ে ওঠেনি আর কি আস্তে আস্তে হচ্ছে কিন্তু সবাই বাইরে যখন আসে তখন জীবনের একটা নিরাপাত্তা থাকে। আমার মনে হয় সব কিছু নিরাপদ ভাবে চলছে। কেন দেশে যে এত ঝামেলা আর বাহিরে সুযোগ ও আছে চাকরি বাকরি পেয়ে যায় ভালো জায়গায় । হ্যাঁ আমি মাঝেও দেখছি যে বাংলাদেশ থেকে অনেকেই আহ শুধু যে master বা PhD কি বা এইরকম degree নিয়ে যাচ্ছে না অনেকে job নিয়ে যাচ্ছে। হ্যা আমাদের কুয়েতে এর অনেকের সাথে এর মাঝে কথা হলো শুধু এই BSC করছে এখানে লন্ডনে আসছে শুধু job করতে। শুধু job করছে আর কি এখন তো দেখি লন্ডনে ভালোই বাইরের দেশের job এর সুযোগ আছে। কারণ হচ্ছে এখন তো এরা european union থেকে পৃথক আর কি আগে তো সুযোগ সুবিধা ছিল। এখন তো সবাই সমান। সেই ক্ষেত্রে অনেকেই মোটামুটি আহ হচ্ছে job নিয়ে যাইতে পারে। তবে job নেয়ার ক্ষেত্রে computer science বা অনন্যা যে সমস্ত job আছে যেগুলা technical side সেগুলা কি জন্যে কি IELTS বা আহ বা এরকম কোনো কিছু দিয়ে দেওয়া লাগে।